ছবিতে দেখানো হয়েছে একটি রাস্তা কে আর সেই রাস্তা মধ্যে দিয়ে অনেক টোটো এবং বাইক যাতায়াত করছে ।

আর এই পিলার এর আশপাশে অনেক উঁচু জমি রয়েছে। আর তার আশেপাশে বড় বড় গাছপালা আর বনজঙ্গলে ঘেরা। ছবিটি তোলা হয়েছে সকাল বেলার দিকে।

ছবিতে দেখানো হয়েছে আনন্দলোক নামের একটি দোকানকে আর এই দোকানটি একটি ফ্ল্যাট এর তলায় রয়েছে।

ছবিতে দেখানো হয়েছে একটি পার্ক কে আর সেই পার্ক এর পাশেই একটি বড় মাঠ রয়েছে। পার্ক এর সামনেই গেট থেকে সোজাসুজি অনেকটা জায়গা প্রায় খুব সুন্দর ফুলের বাগান দিয়ে --

খুব সুন্দর করে করা হয়েছে এবং বিল্ডিং -এর সামনে একটি বুলডোজার দাঁড়িয়ে আছে বিল্ডিং -এর গেট - এর সামনে কিছু বাইক এবং সাইকেল ইনট্রাসের সামনে পার্কিং করা রয়েছে এবং এই ছবিটি তোলা হয়েছে দিনের বেলাটাতে।

সেই বইয়ের মধ্যে কিছু স্টুডেন্ট সেখানে বই খাতা কিনতে এসেছে এই দোকানের আশে পাশে আরো কয়েকটি বইয়ের দোকান রয়েছে আর দোকানের সামনে কিছু সাইকেল রাখা হয়েছে।

ছবিটি তোলা হয়েছে রাস্তার মধ্যে থেকে আর রাস্তার মধ্যে দিয়ে কিছু মানুষেরা সাইকেল নিয়ে এবং হেঁটে সেখান দিয়ে যাচ্ছে।

এই স্টেশন এর পাশেই কিছু বড়-বড় গাছপালা সেখানে রয়েছে আর ছবিটি তোলা হয়েছে সকালের বেলায়।

কাঠের বেড়া দিয়ে ঘেরা আর এই টেন্ট টি যেখানে রয়েছে তার আশ পাশে অনেকটা ফাঁকা জমি আছে এবং সেখানে বন জঙ্গল আছে আর সেখানে একটি নদী ও আছে।

ফ্যাক্টরি র পাশের জমিটি পুরো ফাঁকা বললেই চলে আর ফ্যাক্টরি র সামনে একটি কাঁচা রাস্তা রয়েছে।

ছবিতে দেখানো হয়েছে একটি রাস্তাকে আর সেই রাস্তার শেষ প্রান্তে একটি বিল্ডার্স এর দোকান আছে যে দোকানের সামনে অনেক ইট রাখা রয়েছে।

ছবিতে দেখানো হয়েছে একটি মেশিন কে আর এই মেশিন এর সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে যারা সেখানে মেশিন এর দ্বারা কাজ করছে আর এই ছবিটি তোলা হয়েছে একটি ফ্যাক্টরি তে।

তার থেকে কিছুটা দূরে কিছু বাইক এবং সাইকেল সেখানে পার্কিং করে রাখা রয়েছে। এবং মাটির ওপর প্রান্তে অনেক গাছপালা এবং বনজঙ্গল রয়েছে।